নিজেদের গায়ে রোদ মাখিয়ে ভালো ভালো রকম ভাবে উপভোগ করতে পারি।

সৌধ টাইপ -এর আহ কিছু খুব আহ প্রাচীন ভারতের ইতিহাসে খুব এরকমই দেখা যায়।

মেনলি কোনো অকেশান হলে আমরা এরকম ফ্যামিলি -র সাথে গিয়ে এরকম--

এই ছবিটাতে-এ খুব একটা ভিড়ভাট্টা তো নেই। তো দেখে বোঝা যাচ্ছে এটা।

অফিস টাইম না। অফিস টাইম হলে তো আমরা জানি কলকাতার রাস্তা।

এটা কোনো একটা সমুদ্রের পাড়।

এদের সব ফুল গুলি দেখছি একসাথে আ এ হয়েছে ।

এটি একটা হচ্ছে চাইনিস টেম্পেল । তো লেখাই আছে এটা একটা চাইনিস টেম্পেল । আর তার উপরে চাইনিস -এ কিছু একটা লেখা আছে।

এটা হচ্ছে চায়ের দোকান। এরকম দোকান--

মানে খিদে পাক কি না পাক ভালো লাগুক কি না লাগুক আমাদের--

আ এটা হচ্ছে জিম -এর ট্রেইনার বলে মনে হচ্ছে ।